আ-আ-র উপরেও একটা ঠাকুর আছে।

''রাস্তা দেখা যাচ্ছে চারিদিকে গাছ আছে বিল্ডিং আছে। একটা ''''স্ট্যাচু দেখা যাচ্ছে। দুটো লোক আসছে। একটা পার্ক এইটা।''

স্ট্যাচু দেখা যাচ্ছে। একটা বড় গাড়ি দেখা যাচ্ছে। এই বাড়ি দেখা যা--

এই দোকানের মধ্যে অনেক জ্যাকেট আছে দুটো লোক আছে একটা টোটো আছে হলুদ রঙের ছেলেটা আকাশী কালার এর জামা পরে আছে একটা বাসন্তী কালার এর--

একটা বিয়ামের এর ইস্কুল দেখা যাচ্ছে। অনেক ছেলেমেয়েরা সব বিয়াম করছে। কে লাল রঙের শার্ট পরে আছে গোলাপি রঙের শার্ট পরে আছে কে কালো রঙের পরে আছে।

আ ইয়ে কুলার আ ইয়ে আছে ওয়াশিং মেশিন আছে।

এক কচ্ছপ আছে। কচ্ছপ হেঁটে যাচ্ছে অ্যাঁ মাঠের মধ্যে। মাঠটার রং হচ্ছে সবুজ কালার এর ঘাসে।

একটা পার্ক আছে। পার্ক -এর মধ্যে একটা স্লিপার আছে। আ-র সবুজ রঙের ঘাস আছে ঘাসের মধ্যে একটা কুকুর শুয়ে আছে ।

টুরিস্ট বাস আছে। ঘুরতে যাওয়ার বাস অ্যাঁহ একটা মানে অনেক বাস আছে। আর র এক বাস টা হলুদ রংয়ের আর একটা লোক আছে দাঁড়িয়ে। সাদা রঙের শার্ট পরে আছে ছাই কালার এর প্যান্ট পরে আছে। আরেকটা--

একটা ওইটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে। মিষ্টি আছে অনেক রকমের আছে সাদা লাল মানে সাদা আছে হুম মানে চকলেট কালার -এর আছে পান্তুয়া আছে আহ কালো রঙের আছে তারপরে লজেন্স আছে রুটি আছে আর।